ছবিটি দেখে মনে হচ্ছে যে কোনো একটি অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে একটি মঞ্চ তৈরি করা হচ্ছে।

ছবিটি দেখে মনে হচ্ছে যে এটি একটি অফিস যার সামনে একটি স্কুটি একটি বাইক ও একটি গাড়ি রাখা আছে।

দ্বিতল ভবনের ওপরের জায়গাটিতে একটি লাইট লক্ষ করা যাচ্ছে।